এই মন্দির-অ-টায় দেখা যাচ্ছে একটা ভয়ানক ঠাকুরের মতো।

এটা যেটা দেখা যাচ্ছে এটা একটা এরোপ্লেন ।

এরোপ্লেন -টা যে তৈরী করেছে খুব সুন্দরভাবে তৈরী করেছে।

আর একটা দেখতে খুব সুন্দর লাগছে ছবিটা আর একটা বাড়ি দেখা যাচ্ছে। ওটা খুব বড়ো বাড়ি।

আর একটা নৌকো-ও ধরে রাখা হয়েছে।

রাত্রি হলে দেখা যাবে। আর একটা পাশে দোকান আছে যেখানে আইস ক্রিম পাওয়া যায়।

এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক দাম।

এই ওয়াটার পার্ক -এ অনেকরকম আসছে রাইডস আছে যেখানে ওয়াটার -এর মতো।

কার ওয়ার্স ওয়াশ লেখা আছে। আর লেখা ওখানে পেট্রোল পাম্প আছে। ওখানে তেল ভরলে গাড়ি --

এটা যেটা দেখা যাচ্ছে এটা এখানে সব হলুদ রকম পদ্ধতি পাওয়া যায়।

কেউ এখনো পুরোহিত ফুরোহিত আসে নি।

আর ওই যে ও একটা ফাঁকা আছে ওখানে ওরা জল রাখে।

এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছে।

আর নীচে লাইট লাগানো আছে ওইপাশে।

এটা যেটা দেখা যাচ্ছে এতে লেখা আছে দি ওয়েস্ট ব্যাঙ্ক স্টাট কো ওপেন টেবিল ব্যাংক নেল টি ।

এখানে আমরা সিনমা -ও দেখতে পাই।

এটা দেখতে খুব সুন্দর লাগছে-এ ।

এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা-এ উম এটা হচ্ছে একটা জায়গা যেখানে-এ তোমার কানচনজন গাছ আছে।

আর এরম মিলেমিশে কাজ করে গ্যারেজ -এর লোকরা--

এটি যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা উম মুদিখানার দোকান। এটা দেখতে খুব সুন্দর লাগছে।